এখানে সাত জন মানুষকে দেখা যাচ্ছে তারা বিভিন্ন ধরনের কাজ করছে।

সাথে আরো কিছু সাইনবোর্ড আছে পাশে প্রপুলার হাউস বলে বা হোম বলে কিছু একটা আছে।

দোকানের পিছনে একটি বিল্ডিং দেওয়া আছে হোয়াট কালারের বা--

এটির বাইরে অনেকগুলি বাইক আছে অনেক প্রস্টার আছে।

স্ট্রেন্টিট ইনস্টিটিউট সে এখানেও ল্যাখা আছে একটা পোস্টার ।

তিরি আছে একতা কাচ লাগানো আছে ম্যাক্স লেখা আছে হিন্দিতে কিছু লেখা আছে।

এই ছবিটি দেখে মনে হচ্ছে এটি একটি মাছের আরত।

আশ্রমের দেওয়ালে নক্সা করা কিছু টব রয়েছে এবং লাইটিং দেওয়া রয়েছে।

এ দেওয়ালের কালার হোয়াইট কালার এবং ব্লু কালার ।

এই ছবিটি দেখে মনে হচ্ছে এটি একটি মহল এখানে কারো বিয়ে হচ্ছে।

একটি মানুষের পা দেখা যাচ্ছে একটুখানি বডি দেখা যাচ্ছে।

একটা হোয়াইড ড্রপ দেখা যাচ্ছে হোয়াইড ড্রপটার নকশা করা।

গ্রীন কালার এবং রেড কালারের ম্যাট বেছানো আছে।

উপরে এ_সি বোর্ড দেওয়া আছে।

এই ছবিটি দেখে মনে হচ্ছে এটি একটি মাছ বাজার।

এটি একটি বইয়ের দোকান সাথে আরো কিছু দোকান আছে।

একজন লোক দাঁড়িয়ে আছে অপর একটি লোক ফোনে কথা বলছে কারো সাথে।

কনেকগুলো ঘাস আশেপাশে অনেক ঘাস এবং গ্রিন কালার -এ একটি চেক ওয়ার্ড দিয়ে ঘেরা।

বাচ্চাগুলির ড্রেস এর কালার ইয়োলো রেড ব্ল্যাক বিভিন্ন কালার এর ।

শপিংমলের বাইরে চারটি বাইক আছে এবং একটি সাইকেল আছে।